মোটরসাইকেল বা সাইকেল কিছুই চলাচল করতে পারবেনা।

এটা দেখে সেরকম বিশেষ কিছু বোঝা যাচ্ছে না এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা মাইল ফলক লাগানো আছে ।

এবং পিছন দিকে অনেকগুলো আমগাছ লাগানো আছ--

দুটো দুদিকে দেয়াল করে একটা ব্রীজ টাইপ -এর করা আছে।

এবং পিছনের দিকে যেটা আছে সেটার সামনেটাতে একটা কিছু লেখা আছে।

এটা কারো একটা বাড়ি এবং বাড়িটার দেওয়ালে নীল রং করা আ--

এবং চারপাশে অনেক গাছ আছে এবং এখানে যে আমি দেখতে পাচ্ছি--

যে এই গাড়িটা খারাপ হয়ে গেছে গাড়িটা খারাপ হয়ে যাওয়ার কারণে একজন মিস্ত্রি গাড়িটাকে সারা--

এখানে আমি দেখতে পাচ্ছি যে এটা সম্ভবত একটা গ্যারেজ ।

এবং মন্দিরটা থেকে অনেক বটগাছ বেরিয়ে গেছে বট গাছের ঝুড়ি নেমে মন্দিরটা পুরো একদম ফেটে ভেঙে গেছে।

এবং সামনে টাতে- এ অনেক পাম গাছ লাগানো আছে এবং তার সামনেই যে রাস্তাটা করা আছে রাস্তাটা--